এখানে একটি মহিলাকে দেখা যাচ্ছে যিনি সিঁড়ি ধরে রেলিং ধরে এগিয়ে যাচ্ছেন হলুদ রঙের শাড়ি পড়ে এখানে সু কিছু কিছু জায়গায় সবুজ রঙের ঘাস আমরা দেখতে পাচ্ছি। দূরে গাছপালায় রয়েছে।

এবং বাড়ি সাজানোর পক্ষে এটি খুবই উপযুক্ত এখানে একটি মহিলাকে ও আমরা দেখতে পাচ্ছি পাশে।

একটি সাদা রঙের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির একটি গেট দেখা যাচ্ছে এবং ছেলেটি যেখানে দাঁড়িয়ে রয়েছে তার কিছু অংশে পায়ে কাঁদা দেখা যাচ্ছে। একটি লাল রঙের উঠোন বা মাঠ দেখা যাচ্ছে।

এখানে আমরা একটি ছোট ঝর্ণা দেখতে পাচ্ছি পাথরের গা বেয়ে ঝর্ণাটি এসে পড়ছে জলাশয়ে চারিদিক পাথরের দেয়ালে ঘেরা ।

এখানে আমরা একটি বড় অফিস বিল্ডিং দেখতে পাচ্ছি। বেশ অনেকটাই বড়। কাঁচের জানালা দেখতে পাচ্ছি এখানে। এরকম বিল্ডিংয়ের সামনে আমরা কিছু গাছপালা দেখতে পাচ্ছি। রাস্তা দেখতে পাচ্ছি এবং ঘাসে ঢাকা কিছু জমি দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি বিছানার ছবি দেখতে পাচ্ছি |তিনটি বালিশ রয়েছে এবং দুটি কাঁথা রয়েছে একটি ব্যাগ দেখতে পাচ্ছি আমরা | এবং জানালা দিয়ে আলো ঘরের ভিতরে প্রবেশ করছে এবং বিছানাটি একটি এলোমেলো|